গাছের শিকড় ঝুলে রয়েছে উপরে।

রাস্তা দিয়ে কিছু গাড়ি চলাফেরা করছে।

ইস্কুল -টির দোতলা সব জায়গাতে জানলা রয়েছে।

সামনে কিছু বাইক স্কুটি পার্ক করে রাখা হয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গেট রয়েছে।

বড় বড় গাছ রয়েছে পিছনের দিকে।

সাইডের দিকে কিছু বাড়ি রয়েছে।

মাঝখানটায় সাইড এর দিকে বেঞ্চি তে কিছু মেয়ে বসে রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঘর রয়েছে ঘরের ভিতরের দিকে অনেক লোকজন বসে রয়েছে চেয়ার টেবিল -এ।

সাইড দিয়ে জালনা রয়েছে জালনাগুলি সব খোলা।

পুল -টির সাইড -এর দিকে একটি লোক বসে রয়েছে।

বিল্ডিং -টির চারপাশের সব জানালাগুলো খোলা রয়েছে।

ব্যাঙগুলোও অনেকগুলো পোস্টার লাগানো রয়েছে ব্যাঙ্ক খুলা রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বইয়ের দোকান রয়েছে।

সামনে কিছু বাইক সাইকেল দেখা যাচ্ছে।

ঘরটির নীচের দিকে কিছু চার চাকা গাড়ি রাখা আছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নদী রয়েছে।

ওগুলোর সাইড -এর দিকে কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছে।

সাইটের দিকে আবার একটু ছোট ছোট ফুলের গাছ লাগানো রয়েছে পিছনের দিকে বড়ো বড়ো গাছ।

সামনে কিছু জলের বোতল দেখা যাচ্ছে।

একটি লোক দাঁড়িয়ে চা খাচ্ছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি তিনতলা ঘর বিল্ডিং রয়েছে।

সাইডের দিকে কিছু ছোট ছোট গাছপালা দেখা যাচ্ছে।